যে ফাংশান -টার জন্য সবাই ওয়েট করছে ।

একটা বিল্ডিং উঠছে যেখানে ছাত --

একটা ঘোরার জায়গা যেখানে অনেক বড় পাহাড় এবং পাহাড়ের নীচে ।

আহ- গাড়িটা জ্বলন্ত অবস্থায় আছে এবং এটা ওয়েস্ট বেঙ্গল এর--

এবং পাশে একটা কারখানা দেখা যাচ্ছে যেখানে-এ --

অনেক মানুষ এখনো পর্যন্ত ছেলে মেয়েরা কাজ পায়নি যারা --

এমন সুন্দর সুন্দর ফোয়ারা যেখানে ইভিনিং -এ লাইটিং জ্বলে

এবং-ং এটা একটি-ই খুব শান্তিময় জায়গা ।

কেউ কোন প্রবলেম -এ থাকলে আমরা ফার্স্ট -এ কাকুর বাড়ির কাছেই যাই প্রার্থনা করি ।

এবং এটা একটা ঠাকুরবাড়ি যাওয়ার কোন একটা রাস্তা ।

অনেক আমাদের সুবিধার জন্য কোথাও ঘুরতে গেলে আমরা লাক্সারি বাস -এ আমরা যাই ।

গাড়ি দাঁড় করানো আছে পুলিশ এর গাড়ি।

বিয়ে বাড়ির ফুটেজ যেখানে খুব সুন্দর একটা ইমিউন ।